চারোদিকে অনেকগুলো বাইক দেখা যাচ্ছে এবং একটি অটো --

সামনে অনেকগুলো জল দেখা যাচ্ছে।

ছামনে অনেকগুলো মানুষকে দেখা যাচ্ছে।

চারোদিকে অনেকগুলো সবুজ কালারের ছোট বড়ো গাছ রয়েছে।

আর ওদিকে অনেকগুলো বিল্ডিং দেখা যাচ্ছে।

গাড়িটির কালার হচ্ছে লাল কালার ।

অনেকগুলো সাদা লাইট দেখা যাচ্ছে।

সামনে অনেকগুলো মানুষকে দেখা যাচ্ছে।

সামনের বাড়ির ওয়ালটি হচ্ছে সাদা কালার ।

স্কুটি এবং বাইকের কালার হচ্ছে সাদা এবং কালা।

এবং কয়টি সবুজ কালারের গাছ রয়েছে।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

এখানে অনেকগুলো মানুষ রইছে।

এটা দেখে মনে হচ্ছে এটা একটা লাইবিরি ।

ওপরের ওয়ালগুলি হচ্ছে সাদা কালার ।

সামনে একটা রোড দেখা যাচ্ছে।

উপরের ওয়ালটি হচ্ছে সাদা কালারের।

সাইটে একটি গাড়ি লক্ষ করা যা--

আরো দিকে অনেকগুলো বসার চেয়ার দেকা যাচ্চে।

উপরে অনেকগুলো বেলুন দেখা যাচ্ছে।

সামনে একটা রাস্তা দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে।